এতো আমার চলছে এখন আবহাওয়া যে পরিবতন হচ্ছে আমাদের শীত গরম শীত গরম এর মধ্যে যাচ্ছে তোমার কি অবস্থা তোমাদের এখানে আবহাওয়া কেমন চলছে এখন আমাদের এখানে আবহাওয়া কেমন ভালো না দিনে গরম পরে রাতে ঠান্ডা পরে এই আর কি ও সব জায়গাতে এখন একই অবস্থা তো শীত কাল কেমন কাটছে শীত পিঠা খাওয়া হয়েছে হ্যাঁ শীত পিঠা একটু একটু খাওয়া হয়েছে আমু যত বানাতে পেরেছে অটোটুকু খেতে পেরেছি তোমার কি অবস্থা কেমন খেলে না ধরো আমার খাওয়া হয়নি কারণ কি দেখো শীত পিঠা খাওযা মজা আলাদা শীত কালে কুয়াশা মধ্যে গরম গরম পিঠা খাওয়া মজাই আলাদা কিন্তু আমাদের এখানে গরম পড়তেছে শীত মনে হচ্ছে না সেজন্য সেই ভাবে পিঠা খাওয়া হয় নি ওআচ্ছা কিছু দিন আগে তো মোটা মোটি শীত ছিল অন্য বছর তুলনাই এই বছর শীত পড়েছিলো তো হ্যাঁ কিন্তু এটা ছিল কিছু দিনের জন্য এর ছিল তার পরে গরম পরা শুরু হলো কোনো দি ক থেকে মনে হচ্ছে না সেটা আজ শীত কাল কারণ কি দেখো মনে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 এখন একটা এমন অবস্থা তৌরি হয়েছে যে ঠান্ডা গরম দুটো mist হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তা ঠিক হ্যাঁ শীত তাতো বেশি না মনে হয় তিন চার দিন মতো ছিল তারপর শেষ

আছে আমাদের ছয় তা ঋতু তাই না হ্যাঁ এই ঋতুগুলো মধ্যে কোন ঋতু তোমার কাছে সবচেয়ে সবথেকে তোমার ভালো লাগে আমার কাছে শীত কালতাই বেশি ভালো লাগে কিন্তু শীত কালতো শীত মতো যাচ্ছে না হ্যাঁ শীত কালতো বেশি পাই না এই জন্য মনে হয় শীত কালতো ভালো লাগে তোমার কাছে মনে হয় তোমার ভালো লাগে আমার কাছে বসন্ত ঋতু অনেক ভালো লাগে কিন্তু যান তো আমি না বসন্ত ঋতু অনেক miss করতেছি এখনতো বসন্ত কাল পাওয়া যায় না হ্যাঁ এখন আসলে শীত আর গরম এই দুটা ছাড়া মনে হয় অন্য কোনটা কিছু দেখতে পাই না শীততে সময় বৃষ্টি পড়ছে গরম হচ্ছে শীত কাল বোছা যায় না

যে ভাবে মানে কোনো একটা ঋতু মনো করো ঠিক ঠাক থাক ভাবে চলছে না আবহাওয়া এতটা পরিবতন হচ্ছে মনো করো এবার বৃষ্টিতে তেমনবৃষ্টি হয় না কিন্তু আমাদের এখানে এত বৃষ্টি হয়নি কিন্তু অন্যান্যউপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে

হ্যাঁ আমিদের দিকে খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু যেমন দেখো সিলেট তারপর আবার মাসে মাসে অনেক উপকল্যাণ অঞ্ছল গুলা যেমন রঙ পুর এই সব যায়গা নাকি বৃষ্টি হয়েছে যাদের যত টুকু দরকার তত টুকু বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের চ্চট্টগ্রাম তারপরে ঢাকাতে সেই রকম বৃষ্টি হয়নি

কে অনি ওই যে গত কাল আমাদের বাসাই বাড়াতে আসছিলা তোমার সাথে দেখা হলো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে

আমাদের এখানে যেমন গরম পড়তেছে কিন্তু ওদের এখানে কিন্তু গরম পড়তেছে না ওদের আবহাওয়া অনেক সুন্দর যাচ্ছে শীত এর শীত পড়তেছে গরম কালে গরম তাপরে বৃষ্টি দিনে বৃষ্টি পড়তেছে বসন্ত কালে বসন্ত উপভগ করতেছে মানে কি সব ঋতু অনেক ঠিক থাকে ভাবে পারছে হ্যাঁ রঙপুরে ওখানে গাছ পালা সংখ্যাতা বেশি যার কারণে হম ওরা আবহাওয়া তো উপভোগ করতে পারছে শীত কাল অনেক ভালো ভাবে কাটছে সেই শীত এর কুয়াশা তারপরে গরম গরম পিঠা অনেক অনেক enjoy করতেছে এই শীত কাল তাকে

আমাদের এখানে না হয়ে কারণ হলো মনে করো আমরা হ্যাঁ তা ঠিক আমাদের জন্য আসলে এই আবহাওয়া অবস্থা

এই school মানে কি এখানে গাছ পালা সংখ্যা নেই বললে চলে হ্যাঁ হাঁ একদম আর আমাদের banladash জনসঙ্গে হার যে ভাবে বাড়ছে মানুষ আসলে কিছু উপায় না পেয়ে গাছ পালা কেটে জয়গাই খালি করে বাড়ি ঘর করে চলছে আর তুমি কি একটা জিনিস খেয়াল করছো যে মনে করো আমরা school পড়তাম যখন তখন আমাদের school পুরো school তাই আসে পাশে গাছ পালা লাগানো থাকতো তারপরে মাথায় ওখান থেকে একটা বড়ো গাছ থাকতো সেটা ছায়া পুরোটা school জুড়ে থাক তাম আমরা খালার সুমায় গাছে নিচে বসে ছায়াতে বসে গল্প করতাম খেলতাম তখন একটা ভালো একটা পরিবেশ ছিলোনা হ্যাঁ হ্যাঁ বর্তমানে হাঁ বর্তমানে শুভ্র তুমি দেখছো বর্তমানে school গুলো একটা building একটা বাসা বাড়ি বাসা বাড়ি মধ্যে দেখা যেত দশ তলা বারো তলা একটা বাসা বাসার মধ্যে দেখা যাচ্ছে দুই তলা বা তিন তলা এই রকম পুরোটা ভাড়াটা নিয়ে যেন school তৈরি করতেছে normoy যে পাইভেটিস

আমাই সব school আমি জিনতা করি যে ও ওরা একেতো গাছ পালা কোনো কিছু নাই তারপরে বন্ধ রুমে যায়গা দেখে school এখানে বাঁচারা খেলা ধুলা time পাচ্ছে কোথায় খেলা ধলা করা যায়গা কোথায় পারছে প্রকৃতিরা উপভোগ করতেছে হ্যাঁ আর যে সব যারা ভাড়া ছাড়া নাই আর কিছু আগে পুরাতন school গুলা ওগুলাটু একমাত্র মাঠ আছে একটা বিশাল বড়ো মাঠ আছে পড়ালেখা করেছিলাম তখন সেই মাঠে আর ঘাস টাস লাগানো ছিল মানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল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 অরে নিচে পুরো fro বানিয়ে রাখছে কোনো অংশ নেই অরে এই সব গাছ পালা না থাকাই কারণে কিন্তু দিন দিন আমাদের আবহাওয়া এটো পরিবতন হচ্ছে হ্যাঁ এই যে ডাকা শহরে যে সব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 মানুষ কাছে বসে হ্যাঁ এখন যে গাছ লাগাটা এক সঙ্গে আমাদের কাছে মনে হতো গাছ লাগাটা আমাদের দায়িত্ব আমরা গাছ লাগাতাম আমরা ছোটো ছোটো চারা লাগাতাম পথমে সেটা কুলের টপ বেচতে হবে ফুল লাগাতাম বেলকুনিতে আমরা যে giring গুলো আছে জুলন্ত অবস্থা গাছ লাগাতাম ছোট ছোটো আমাদের ভালো লাগতো একটা দায়িত্ব মনে হতো আমি যে school শিখে আসতাম কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ সকের বসে করতেছে কোনো একটা কিছু ভালো লাগছে ওটা করতেছে এছাড়া বাড়তি কিছু না হ্যাঁ এতো তুমি ঠিক বলেছো এখন যে সকের জন্য সব করে তারপর তুমি কি এটা দেখছো তারপর তুমি কি ইটা খেয়াল করছো আগে মনে করো আমাদের যে বড়ো বড়ো হাই ওয়ে রাস্তা গুলো ছিল ওগুলি আসে পশে মনে করো নিরিবি আসে পাশে

হ্যাঁ হ্যাঁ আসলে এখন কোনো side গাছ পালা নাই হু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

গাড়ি ধুয়া এটা কলকারখানা ধুয়া এইসব যেন বায়ু দূষণ যে ভাবে করতেছি তার কারণ আবার আবহাওয়া পরিবতন হয়ে অনেক বড়ো কারণ হ্যাঁ আর তুমি যেটা বললে বুড়িভাঙ্গা নদী এখন আসলে বুড়িভাঙ্গা নদী এটা দিন দিন চলে যাচ্ছে সেটা এখন মৃত অবস্থা আছে আর কিছু দিন পরে নদীতে থাকবে না জীবিত থাকবে এটা আমাদের যে অবস্থা করছি তুমি এটা খুবই খারাপ

এটা এখন পানি দেখলে ইটা বুঝা যায়নি এটা আসলে যে একটা নদী এটাকি নদী না নর্দমান এটা বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ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 হু

যে আমরাএখন সবাই বুছিযে আমরা পরিবেশ দূষণ করছি হচ্ছে আমাদের ধরে হচ্ছে কিন্তু তার পরে আমরা আসলে এই জিনিস টা কাটাতে পাররি না আমরা নিজেরা সচেতনআছি ঠিককি কিন্তু সচেতন মূলক কাজ করি না হ্যাঁ আমরা দেখো আমরা জানি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ভালো না বিনা প্রয়জনে গাড়ি হন বাজা তারপরে মনে করো গাড়ি কালো ধুয়া ছাড়া তারপরে এইসব জিনিস জানি তারপরে মনে করো আমরা কিছু ফেলার সুময় আমরা সেটা dasbin খুঁজি ছাড়া ফেলিনা

হ্যাঁ এই যে দেখো আমরা এখন যেমন ঋতু গুলা পারছিনা

গরম পরে ওখানে মানে তোমাদের ওখানে গরম পড়তে চাহাই না কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়ছে বর্ষা কাল বলো গ্রীস্ম কাল বলো শীত কাল বলো প্রচুর গরম পড়ছে আর আমার মনে হচ্ছে এই গরমে এক মাত্র কারণ

হ্যাঁ আর গাছ পালা না থাকার জন্য আজকে আমাদের আবহাওয়াএই আবস্থা তাই কারণ কি গাছ পালা থাকলে একটা আবহাওয়াটা একটা শীতল থাকে ভারসম্য বজাই থাকে এখন তো আমাদের এখানে গাছ পালাই নেই সেই জন্য ভারসম্যটা ওটাই বজাই থাকে না অতিরিক্ত গরম পরে আর এখন তো ধরতে গালে কোনো ঋতুতে দেখে পাওয়া যাই না হ্যাঁ এই যে সত্যি কথা বলতে আমরা যে যানিনা কবে আসে tivi যখন দেখি বসন্ত তা তখন মনে হয় যে হ্যাঁ বসন্ত তাহলে আসছে কারণ কি দেখো তুমি আগে একটা শীতল বসন্ত কালে একটা ফুরফুঁরে বাতাস থাকতো না গরম না ঠান্ডা একটা অনেক শীতল একটা বাতাস থাকতো গাছে গাছ পালা অনেক নতুন শীতকালে পরে যান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

না না একদমি দেখছি না

আসলে আমাদেরি উচিত সচেতন থাকা আবহাওযা সচেতন কাজ করা হু বলো হু ওগুলা আমাদের উচিত আসলে সচেতন হু আমাদের দরকার ছোটো দেড় উৎসাহিত করা যে গাছ লাগানো

এখন তো শুধু বই এর তেই গাছ লাগান পরিবেশ বাঁচান এটো টুকু লেখে আমরা সীমাবদ্ধ থাকি আসলে ওই কাজতা সেই রকম করিনা আর আমরা যদি পরিবেশকে দূষণ করতে থাকি গাছ পালা নাই লাগাই ভাববে

হ্যাঁ আসলে আমাদের ঋতু গুলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ যায় হোক তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম তুমি চেষ্টা করবে আসেপাশে মানুষ কে সচেতন রাখতে এবং সচেতন মূলক কাজ করার জন্য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 আচ্ছা ঠিক আছে তারপরে কথা হবে ভালো থেকো

আচ্ছা বড়িসাল এটা select করলাম home এ গেলাম টা আমরা মাঝখানে আনি এভাবে করে একটু বড় করে দেন বড় করে দেন আর এখন এই বড়িসালের হ্যাঁ লেখাটা কে, হ্যাঁ আমরা থেকে এটাকে করে দেবো একটু উম নীল color করে দিলাম আর field কে আমরা no field করে দিলাম আর আসে line টা line যেটা কে ধরে আমরা আরেকটু ওপরে যাই আরেকটু টেনে বড়িসাল টা খোলান। okay এখন আমরা নীচে percentage জমা থাকবে। তাহলে আবার আমরা insert এ যাই shaip এ যাই shaip এ গিয়ে একটা x box নেই এ জায়গাটা তৈরি করেন এই text box টা insert করে যেই কাজটা করবেন এখানে এসে sorry এখনও আমাদের text box টা select কোথায় গেলো এখানে তো তৈরি করা ছিল আচ্ছা এভাবে যদি কখনো কোনো কিছু চলে যায় সেক্ষেত্রে যে কাজটা করবেন format এ যাবেন, selection pan বের করবেন তাহলে এখান থেকে বোঝা যায় text box টা মনে হয় আমি delete করে দিয়েছি নাই এখানে না আবার যাই insert এ যাই shaip এ যাই text box এ যাই এইযে এখানে, এই text box এ select রেখে formula bar এ গিয়ে formula bar এ গিয়ে formula bar এ গিয়ে দিবেন আর এই বড়িসালের এই যে এইযে প্রথম যে এইটা দিয়ে চলে আসবে এবার আমরা এটাকে central করি মানে text box এ যে দেখায় সেটা কে, center করি, এভাবে করে bold করে দিলাম size বাড়িয়ে দিলাম আর এটাকে ধরে এখানে আনেন আর text box টা select করে shaip format করে সেই outline no outline এ এসে shaip fild no field done এভাবে দেখুন আপনি আহ আনলেন এখানে যেটা হয়েগেছে কি আমাদের decimal সহ চলে আসছে okay সমস্যা নেই কিছু সব আসুক কারন আমার তো decimal সহই লাগবে এই এখানে percentage আছে এইজন্য। এবার দেখুন যে কেমন percentage পরিবর্তন হচ্ছে? এখন এইটা select করেন select করে এই chart select প্রথমে chart select control button press করে এইযে বড়িসালে তারপরে এইযে পঁচিশ percent অবশ্যই control button press করে করবেন নাহলে কিন্তু select হবে না control বড়িসাল তারপরে দেখুন, আচ্ছা। এইভাবে select হচ্ছে না তাহলে এইক্ষেত্রে যদি এইভাবে select না হয় কীভাবে select করবেন? এটা select করে format এ যাবেন selection and copy করবেন ডান পাশে। এখন একএকটা control button দিয়ে select করেন। দেখুন আমার তেরোটা select হয়ে গেছে এবার control D দেন duplicate হয়ে গেলো এবারে এনে এখানে বসান এই জায়গা টায় বসান ঠিক আছে? এই জায়গাটায় বসান আরও লাগবে আমার তাহলে আমার, এখানে আমরা যেটা করবো যেই chart টা select করি full select করি control button দিয়ে আবার control D দিয়ে দেখুন আমি একবারে নীচে নিয়ে আসলাম মানে আমার chart টা কিন্তু তৈরি হয়ে গেলো। এইটা কেন আসে এবার আমরা এইগুলো কে modify করবো, প্রথমে এটার নামে গিয়ে এটা কে নাম দেবো ঢাকা আর এই percentage এর এখানে গিয়ে এইযে এইটায় double click করে এই formula bar থেকে এই number টায় এই four এর জায়গায় বা আমরা এইটা full উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে আমরা করে দেবো এইযে ঢাকা, ঢাকা টা select করে enter দেন এটাকে বড় করেন একটু size বাড়িয়ে দেন। আচ্ছা এবার নীচের part এ আসি, এটা আসলে কী রংপুর R A N G P U R রংপুর আর এই text box এ এটা select করে formula bar থেকে এইটা উঠিয়ে দেন আর রং, পুরে এটা select করে এইটা দিয়ে দাও। এটা কে bold করে দিলাম একটু size বাড়িয়ে দিলাম আর এইটা ছিল city র এইটা double click করে city দিয়ে দেন আর এইটা আমি, এই text box টা select করে formula bar থেকে এটা উঠিয়ে দিলাম আর এই city select করে enter দেন একটু bold করে দিন আর size টা একটু বাড়িয়ে দিন এবার হলো কি আপনি চাচ্ছেন, যে এই চারটা তো একই color হয়ে গেছে তাই color টা পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে কীভাবে করবেন সেক্ষেত্রে যেটা করবেন এই যে আমি অনেকগুলা এতগুলো হইলো কেন?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 ডান পাশে format data point উঠিয়ে দেবেন অথবা right button click করে format data point আনবেন এই bucket এ যাবেন bucket থেকে এ গিয়ে আমি এটার color করে দেবো এই color টা আর তাহলে পাশের যেটা আছে,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

chart এর কিন্তু সব এক হয়ে গেছে chart এর যে এই part টা এই যে এই part টা এটা কিন্তু একই আছে কারন হলো কি chart এর ভিতর যে আমরা data টা নিছি,

এটারও কিন্তু data নাই আছে বড়িসাল তাহলে এখানে chart এর data আমরা কীভাবে নেবো? তাহলে আমি এই chart টা select করলাম chart design এ যান select data তে যান এই যে box টা আছে এখান থেকে edit এ যাবেন। এখন দেখুন এইযে data sheet value এইখান থেকে এইটা উঠিয়ে দেন আমরা এখন যেহেতু এটা ঢাকার টা নিছি এই ঢাকার PIN টা select করে okay দিয়ে দেবেন এখন হলো কি এইখানে আমাদের এই নীচের part টা hide

আর এই বড় part টায় percentage করে দিলাম আশি দিয়ে এবারে নীচে এটা হল রংপুর এর data collect করবো তাহলে chart টা select করেন। chart design এ যান select data তে যান edit এ যান এইখান থেকে আমরা রংপুরের এই PIN টা select করে নেবো এবার okay দিলাম এটা আমরা, আহ এই chart টা select করি করে আমরা যেটা করবো same data তে যান select data টা তে যান edit এ যান এইটার আমরা এইটা উঠিয়ে দেই আমরা city র এই PIN দিন। Okay then, okay then চলে আসে এবার এটার আমরা modify করবে modify টা হলো যে এটার নীচের part টা রাখবেননা তাহলে এটাতে double click bucket এ যান no field sorry মানে, মানে একটা আমাদের select এইটা double click করে একটা করবেন সব select হয়ে গেছিলো no fill করে এইটা double click এইটা যেই colour আছে থাকুক এইটায় double click করে solid fill থেকে আমরা, নীল colour করে দিলাম না এইটা নীল colour মিলেনি এটা কি মিলছে না মিলেনি না মিললে সমস্যা নেই এইটাও double click করে একই, তাহলে হয়ে গেলো এই part টা এই যে এই part টা double click করে এটা transparancy করে দেই, আসি এখন এইটায় আসি এইটায় double click এটায় যান আমরা no fill করে দিলাম আর এইটা double click করে solid fill থেকে এইখান থেকে,

আর এটার transparency করে দেবো আশি okay এবারে একটু আমি zoom out করি এখন এইগুলো কে আমরা select করবো সব, তাহলে কীভাবে করবেন যেহেতু এইগুলো আমার text box বা shape আমরা shaip বা object কীভাবে select করতে পারি এজন্য চলে যাবেন আপনি control D button press করবেন special এ যাবেন, এইখান থেকে এই যে object টা আছে object এর ই তে গিয়ে okay দেন এখন object গুলো select হয়ে গেছে কিন্তু এই দুটো select হয়নি, এই দুটা আমি নেবোনা তাহলে control button press করে এই দুটো কে diselect করে দিন এগুলো select থাকা অবস্থায় control C তে copy করেন,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 percentage টা এটা কিন্তু এখানে show করতাছে না কেন করতাছে না কারন এই value র এই link কিন্তু করা এই link আমি যখন এখানে চলে আসছি ওখানে তো link খুঁজে পাচ্ছিনা তাহলে একটা কাজ করবেন এই text box টা select করে formula bar থেকে, formula bar এ গিয়ে equal to দিয়ে keyboard এ গিয়ে আমরা যেটা করবো প্রথমে এটা একটা দিয়ে দেন দেখুন আমার কিন্তু এভাবে চলে আসলো bold করে দিয়ে একটু বড় করে দেই হয়ে গেলো এবার হলো কি, প্রত্যেকটা যাওয়ার আগে এই keyboard এর যে এই on এখানে exclaimation sign পর্যন্ত যত যতটুকুন আছে equals to র পরে এটা just copy করবেন এবার এখানে আসেন এটার পরে এসে just control V দিয়ে enter দেন আবার এইখানের এই যে এই part টা select করেন formula bar এ গিয়ে এইখান থেকে control V দিয়ে enter দেন আবার এখানে আছে formula bar এ গিয়ে আবার control V দিয়ে enter দেন। এবার এগুলা একটু formatting করেন বাড়িয়ে নেন একটু বাড়িয়ে নেন এটা একটু bold করে বাড়িয়ে নিলাম bold করে বাড়িয়ে নিলাম। মোটামটি আমাদের এখানের অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে এখন আরেকটা keyboard আমাদের নেওয়া লাগবে আমি keuboard এ গেলাম তা এই keyboard টা আমি data sheet থেকে নিয়ে এখান থেকে গেলাম, insert এ গেলাম keyboard table এ গেলাম adjusting তে গিয়ে location টা আমরা keyboard এ গিয়ে একদম নীচে গিয়ে এখানে এনে সেরে দেই, এখন এটার ভেতোরে কী কী করবেন? এই table টার যেটা করবো আমরা data sheet এ লিখছিলাম কি বেলা রয় তাহলে আমাদের dealer হলো কি যে dealer এর নাম রাখা হলো কি যে তে এটা কেও আমরা percentage value তে convert করি। তাহলে কীভাবে percentage এ convert করবো right button click আমরা দিয়ে দিলাম total coloumn আমরা দিয়ে দিলাম আর এটাকে select করে আমরা এখন table থেকেও chart নিতে পারি jkeyboard table এ গেলাম, এইবার chart এ যাবেন আমরা এইখান থেকে একটা bar chart নেবো bar chart নিয়ে আমি এটা নিয়ে নিলাম চলে আসছে এই অংশ গুলোকে আমরা hide করে দিলাম ঠিক আছে হ্যাঁ এই অংশ গুলো রাখবো না তো এইটার ওপর select করে right button click

এই plus icon থেকে আমরা যেটা করবো lines টা উঠিয়ে দিলাম কারন এই যে line আছে এই line টা select করে right button click করে আমরা এখানে add data label দিয়ে দেই। add data নেবেন আর এই percentage যেটা paper টা select করে right button click করে change data label থেকে এটাকে round করে দিন আমরা shape fill থেকে এক একটা fill colour দেবো। এবার এটাকে আমরা যেটা করবো control select copy করে dashboard এ যান এখানে control V দিয়ে দিন তাহলে আমি এটাকে ধরে sorry control z দিয়ে back এ গেলাম, ধরে ধরুন এইখানে আনেন আর এটা আমি বেশি হয়ে গেছে চলে গেছে এইতো এই পর্যন্ত এনে ছেড়ে দিন এবারে হলো কি এইযে chart part টা আছে এটাকে, এই যে chart এর part বাইরের shaip এর part না কিন্তু part টা ধরে একটু ছোটো করেন এভাবে করলাম ঠিক আছে? এভাবে থাকলো এটাকে ধরে একটু বৃদ্ধি করে দিন এরকম, okay আর এইটার একটু select করে slicer থেকে আরেকটু বাড়িয়ে দেই একটু zoom out করলে একটু বেশি হয়ে যাচ্ছে থাকুক যেমন এখন দেখি যে এখানে আমার, যদি V থেকে আমি heading টা উঠিয়ে দেই formula bar টা উঠিয়ে দেই এবার V থেকে যেটা করবো view থেকে আমি যদি এক একটা tick দেই দেখুন,

এই যে slicer আছে এর সঙ্গে add করে নিবেন এইজন্য হবে নাই খালি দেখুন এই part টা change হচ্ছে এখানে যা আছে সেইটা change হচ্ছে আবাএ এইটা tick দিয়ে উঠিয়ে দিলাম তাহলে একখানা আপনি, এইটার সাথে এগুলোকে কীভাবে add করবেন তাহলে এইযে আমাদের গুলো আছে এইটার ওপর যান right button click করেন report cnnection এ যান যেখানে যে keyboard table করছিলাম এটা কিন্তু tick দেওয়া নেই tick দিয়ে দিন এখন okay দিয়ে দিন। আর এটা ঐযে right button click করে আর report connection এ গিয়ে এটা দিয়ে দেন okay দিয়ে দেন এবার দেখুন এবার chart ও পরিবর্তন হচ্ছে সব পরিবর্তন হচ্ছে হুম? আর এইখান থেকে যদি individual নাম দেখতে চান তাহলে তখন এই যে একটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন এখানে single দিলাম এখানে single চলে আসছে but আপনি যদি এখানে একসঙ্গে অনেক গুলো চান ধরুন আমি এখন তৃষার সাথে মোমিন, তার নীচে যাচ্ছি কে চেপে ধরে তার চলে আসে চেপে ধরে select করবেন আর যদি single single করতে চান তাহলে এটা করবেন control button press করে এক একটা select করবেন তাহলে দেখুন select হয়ে গেলো। আর এইযে filter আছে এটা দিলে সব select উঠে যাবে মানে সব dis-select হয়ে যাবে, হেমকুট, ও জয়তন নামে দুই প্রসিদ্ধ প্রাচীন রাজ্য ছিল, দুই রাজ্যের পরস্পর ঘোরতর বিরোধ উপস্থিত হওয়াতে জয়তুনের নৃশংস নিয়ম বিধিবদ্ধ হয়, হেমকুটের কোন প্রজা বানিজ্য বা অন্যভিত কার্যের অনুরোধে জয়তনেরঅধিকারে প্রবেহস করিবে তাহার গুরুতর অর্থদন্ড অর্থদণ্ড প্রদানে অসমর্থ হইলে প্রাণদন্ড হইবে,

উভয় রাজ্যের প্রজারাই উভয় উভয়ত বিস্তারিত রুপে বাণিজ্য করিত, এক্ষণে উভয় রাজ্যের উল্লিখিত নৃশংস ব্যবস্থা স্থাপিত হওয়াতে সেই বহু বিস্তৃত বাণিজ্য এককালে রোহিত হইয়া গেল, এই নয়পম প্রচারিত হইবার কিঞ্চিত কাল পরেই সোমদত্ত নামে এক বৃদ্ধ বণিক ঘটনাক্রমে জয়স্থলে উপস্থিত হইয়া হেমকূট বাসী বলিয়া পরিজ্ঞ্যাত ও বিচারালয়ে উপনীত হইলেন,

অহে হেমকুটবাসী বণিক তুমি প্রতিষ্ঠিত বিধি লঙ্ঘন পুর্বক জয়স্থলের অধিকারে প্রবেশ করিয়াছ, এই অপরাধে আমি তোমার পাঁচ সহস্র মুদ্রার দন্ড করিলাম যদি অবিলম্বে এই দন্ড দিতে না পার, সায়ংকালে তোমার প্রাণদন্ড হইবে, অধিরাজ্যের আদেশ শ্রবণ গোচর করিয়া সোমদত্ত বলিলেন মহারাজ ইচ্ছা হয় স্বছন্দে আমার প্রাণদন্ড করুন তজন্য আমি কিছুমাত্র কাতর নহি. আমি অহর্ণিশ দুর্বিসহ যাতনা ভোগ করিতেছি, মৃত্যু হইলে পরিত্রান ভোগ করিব, কিন্তু মহারাজ যথার্থ বিচার করিলে আমার দণ্ড হইতে পারে না, ষাট বৎসর হইল আমি জন্মভুমি পরিত্যাগ করিয়া দেশ পর্যটন করিতেছি যৎকালের যৎকালের তারা যৎকালে তারা হেমকূট হইতে প্রস্থান করি উভয় রাজ্যের বিলক্ষণ সৌহৃদ্য ছিল, এক্ষণে পরস্পর যে বিরোধ ঘটিয়াছে এবং ওই উপলক্ষ্যে উভয় রাজ্যে যেরূপ বিধিবদ্ধ হইয়াছে, হাত আমি অবগত নহি, যদি প্রচারিত নিয়মের লইয়া,

সর্বত্রভাবে প্রতিপালন করিয়া চলিব, কদাচ তাহার অন্যথা অন্যথাচরণ করিব না, ধর্ম প্রমাণে এই প্রতিজ্ঞা করিয়া এই অধিরাজ পক্ষে অধিরাজ পদে প্রতিষ্ঠিত হইয়াছি, সুতরাং জয়স্থলে হেমকূটবাসী লোকদিগের পক্ষে যে সমস্ত বিধি প্রচলিত আছেন আমি প্রাণান্তেও তাহার বিপরীত আচরণ করিতে পারিব না, জয়স্থলের কতিপয় বণিক, দুই রাজ্যের বিরোধ এবং অভিনব বিধি প্রচলনের বিষয়ে কিছুমাত্র অবগত ছিল না, তাহারাও তোমার মত না জানিয়া হেমকুটের অধিকারে প্রবেশ করিয়াছিল,

জয়স্থল বাসীদের অন্ত করনে সম্পুর্ণ জাগরুক হইয়াছে, এ অবস্থায় আমি প্রচলিত বিধি লঙ্ঘন করিব তোমার প্রতি দয়া প্রর্দশন করিতে পারিব না,

এই সমস্ত কথা শুনিয়া সোমদত্ত অখুদ্ধ চিত্তে বলিলেন মহারাজ আমি যে দুঃসহ দুখ ভোগ করিয়া আসিতেছি তাহাতে আমার অনুমাত্র প্রাণের মায়া নাই আপনার নিকট অক্পট হৃদয়ে বলতাছি এক্ষণের জন্য আমি বাঁচিতে ইচ্ছা করিনা, আপনি সায়ংকালের কথা কি বলিতেছেন এই মুহুর্তে প্রাণ বিয়োগ হইলে আমার নিস্তার হয়, এ দৃশ্য আক্ষেপকে শ্রবণে অধিরাজের অন্তকরন বিলক্ষণ অনুকম্পা ও কৌতূহল, উদ্ভুত হইল, তখন তিনি জিজ্ঞাসা করিলেন সোমদত্ত তুমি কি কারণে মরন কামনা করিতেছ, কি হেতুতে তুমি জন্ম ভুমি পরিত্যাগ করিয়া ক্রমাগত সাত বছর পর্যটন করিতেছ, কি উপলখ্যে তুমি অবশেষে জয়স্থলে উপস্থিত হইয়াছ বল, সোমদত্ত বলিলেন মহারাজ আমার অন্তর নিরন্তর শোক পালনে দগ্ধ হইতাছে জন্মভুমি পরিত্যাগে বা দেশ পর্যটনের কারণ নির্দেশ করিতে গেলে, আমার শোকানল শতগুণ প্রবল হইয়া উঠবে, সুতরাং আপনকার আদেশ প্রতিপালন অপেক্ষা আমার পক্ষে অধিকতর আন্তরিক ক্লেশকর ব্যাপার আর কিছুই ঘটিতে পার না, তথাপি আপনকার সন্তোস্বার্থে,

আমার এও প্রান দন্ড কোন গুরুতর অপরাধ নহে, মহারাজ শ্রবণ করুন আমি হেমকূট নগরে জন্ম গ্রহন করি যৌবন কাল উপস্থিত হইলে লাবন্যময়ী নারী এক সুরূপা রমনী পানি গ্রহন করিলাম, লাবণ্যময়ি যেমন সৎ কুলতপণা তেমনই সৎ গুণ সম্পনা ছিলেন, উভয়ের সহবাসে উভয়ের কাল হরন করিতে লাগিলাম, মলয়পুরে আমার বহু বিস্তৃত বাণিজ্য ব্যবসা ছিল, তদ দ্বারা প্রভুত অর্থাগম হইতে লাগিল যদি অদৃষ্ট মন্দ না হইত অবিছিন্ন সুখ সম্ভোগে সংসার জাত্রা সম্পন্ন করিতে পারিতাম, মলয়পুরে আমার যিনি কর্মাধ্যক্ষ ছিলেন তাহার মৃত্যু হইয়াতে, তত্রজ কারজ সফল সবিশয়ে বিশৃখল হইয়া উঠিল, শুনিয়া ভিশন ব্যাকুল হইলাম এবং সহধর্মিণীকে গৃহে রাখিয়া মলয়পুরে প্রস্থান করিলাম ছয় মাস অতীত না হইতে লাবণ্যময়ি বিরহ বেদনা সহ্য করিতে নাপারিয়া, তথা উপস্থিত হইলেন, এবং অনধিকালের মধ্যেই অন্তর বন্দি হইয়া যথাকালে দুই সুকুমার যমজ কুমার প্রসব করিলেন, কুমার যুগলের অবয়বগত অনুমান মাত্র বৈলক্ষণ্য ছিল না, উভয় সর্বাংশেএরুপ একাকৃতি যে উভয়ের ভেদ গ্রহ কোন মতেই সম্ভাবিত নহে, আমরা যে পান্থ নিবাসে অবস্থিতি করিতাম তথাপি সেই দিনে সেই সময়ে এক দুঃখিনী নারী ও সর্বাংশে দুই জনক যময তনয় প্রসব করে, উহাদের প্রতিপালন করা অসাধ্য ভাবিয়া সে আমার নিকট আসিয়া তার দুই যময সন্তানের বিক্রয়ের প্রস্তাব করিল, উত্তরকালে উহারা দুই সহোদরে আমার পুত্রদ্বয়ের পরিচর্চা করিতে এই অভিপে আমি ক্রয় করিয়া পুত্র নির্বিশেসে উহাদের প্রতিপত্তি পালন করিতে লাগিলাম, যমজেরা সর্বাংশে বলিয়া, একনামে এক যমজের নামকরণ করিলাম, নাম চিরঞ্জিত, দ্বিতীয় শিশুযুগলের নাম কিঙ্কর রাখিলাম, কিছুকাল গত হইলে আমার সহধর্মিনী হেমকূট প্রতিগমনে নিতান্ত অধৈর্য হইয়া, সবর্দা উৎপীড়ন করিতে লাগিলেন, আমি অবশেষে নিতান্তই অনিচ্ছা পুর্বক সম্মত হইলাম, অল্পদিনের মধ্যে চারি শিশু সময় ব্যবহারে আমরা অন্য পথে আরোহন করিলাম, মলয়পুর হইতে যোজন মাত্র গমন করিয়াছি এমন সময়ে অকস্মাৎ গগন মন্ডল নিবিড় ঘনঘটাই আছন্ন হইল, প্রবল বেগে প্রচন্ড বার্তা বহিতে লাগিল, সমুদ্র উত্তাল তরঙ্গমালায় আন্দোলিত হইয়া উঠিল,